ওটাই

তো আহ তো আর মানে বুজতেই পারছিস যে aadhar card টা তাহলে কতো দামি হ্যাঁ মানে এখনকার voter card এর চেয়ে aadhar card টা দামি বেশি

না voter card টা মানে বলবোনা যে দামি না voter card টাও অনেক অনেক অনেক দাম আছে উম আবার দেখ আহ উম দেখ যখন তুই একটা mobile এর SIM টা কত ছোট ওই SIM টা তুলতে গেলেও তোকে একটা আহ Aadhar card এর copy লাগবেই হ্যাঁ অবশ্যই

মানে SIM টা যে তা কেন শুনি তুই বল ওটার কারণ হচ্ছে তোর আহ ডেকে তুই যদি SIM তুলিস ধর Aadhar card দিয়ে যখন SIM তুলবি তখন ওই SIM এর যে head তার কাছে নাম চলে যাবে যে যার নামে তুলছিস মানে তোর aadhar card এ যেই নাম তা আছে সেই নাম তা চলে যাবে কিন্তু যদি দেক aadhar card না নিত তাহলে কি হতো যে একটা নাম দিয়ে দিলো নাম দিয়ার পর SIM তা তুলে নিলো তুই SIM টা খারাপ কাজে ব্যবহার করলি তখন জানতে পৰ গেলো না বা নাম এই নাম বললো কিন্তু এই নাম তা তোর নোই তুই অন্য নাম দিয়েছিস সেই জন এখন aadhar card নিচ্ছে, কারণ aadhar card এ তো তুই আর ভুল বলতে পারবি না aadhar card নিচে QR code নিচ্ছে তো biometric যে ইগুলো হয় সেগুলো নিচ্ছে তারপর তোর একটা ছবি নিয়ে নিবে তারপর তো SIM দেবে ওটা তোর proof থেকে গেলো যে না তুই SIM তা তুলেছিস যদি কোনো খারাপ কাজে ব্যাবহার করিস তোতখন তোকে ধরবে

ওটাই ঠিক, মানে এখন মনে কর যাই করবো আমি মানে aadhar card মানে লাগবেই হুম aadhar card লাগবে aadhar card একদম mast

নিয়ে যাবো বলছিলাম তোর এরজন্য তারজন্য দাদা বলছিলাম দাদার aadhar card এ একটু ভুল আছে

আসতে পারতিস এলিনা কেনতা? আরে খানিক কাজ পরে গিয়েছিলো কাজের চাপ ছিল তার জন যেতে পারিনি তা ভাবছিলাম আজকে তু বাড়িতে যদি আছিস তো মানে বিকেলবেলা করে গেলে কেমন হয় হুম বিকেলবেলা কি তুই চলে আই আহ আর যদি তোর আদাদার বলছিস aadhar card এখন ভুল আছে তো তুই দাদাকেও নিয়ে আস্তে পারিস হ্যাঁ, তো তাও মানে কি কি লাগবে? document কি কি লা হ্যাঁ, কি কি লাগবে বলতে দেখ আহ কি ভুল আছে তোর নামের বানান নাকি না কি বললি হ্যাঁ নামের বানান ভুল আছে আর তোর বয়েসবয়েসটা ভুল আছে

তো তুই এএক কাজ কর জেতাতে ভুল আছে ওই aadhar card টা আহ তারপর জন্ম certificate আর এমন একটা কিছু যেটাতে তোর দাদার নাম একদম সঠিক আছে, আছে তোর voter card এ নাম ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ voter card এ সব ঠিক আছে আচ্ছা আচ্ছা তুই voter card টা নিয়ে আসবি আর জন্ম certificate টা নিয়ে আসবি ঠিক আছে

হম তো এএই দুটো নিয়ে এলেই হবে মানে যদি অন্য কোনো দরকার লাগলে তখন সেটা online থেকে বের করে নিওয়া হবে আহ তো এখন তাহলে মানে এই টুকুই মানে তোর এই voter card আর জন্ম certificate হলে হয়েযাবে তাইতো? হম আর যেই aadhar card টা নিয়ে এসেছিলিস সেই aadhar card টাও নিয়ে আসিস হ্যাঁ তো আপনার মোটা মতি খরচ কতো টাকা পড়বে আ খরচাওই খরচা ব্যাপারে তোকে অতোটা ইযে করতে হবে না কারণ আমি আছি তো আমি ঠিক ওটা manage করে নেবো হুম, তু কুকোথা করে কুকোথা জাবি ইটা ঠিক করতে কোথায় কোথায় ঠিক করবো বলতে গেলে আহ আমি যেখানে থাকি উম তার দুটো বাড়ি পর একটা দাদা আছে ওই দাদাটা ধর ও online এ কাজ করে online এ বলতে গেলে specially ও ধর aadhar card এইরকম কোনো card ফার্ড এইরকম ভালো পারে বুজলিতো সেই জন ওকরে ওখানটায় তো ওর কাছে যাবো ও ধরে করেদিবে নিয়ে করেদিলে খরচাটো সেরকম নিবে না মানে ওর জযেটুকু খরচ হয় সেটাই নিবে

তাহলে তো বেশ ভালোই হবে তালে ঠিক আছে আমি তাহলে সময় মমানে সময় করে বেশ বেরিয়ে চলেযাবো, দিয়ে তখন তাহলে তোকে ডেকে নেবো নিজেথেকে চলে যাবো হ্যাঁ আমাকে ডেকে কি নিবিরে টু আগে আমাদের আবাড়ি আসবি এ খানিক এই সকালে সাকলে তুই তো বললি বিকেলে আসবো তো বিকেলে আসবি এখানে খানিক বসবি বসে কাজটা করবি কাকাজটা করে এখানে খাওয়া দাওয়া করে নাহয় আবার চলেজাবি হ্যাঁ তাও হবে মানে ওটা করলেও ধর হবে ওই তোর তালে ধর ঐদিকেও দিয়ে আসাহবে তাহলে যদি পারি তো ওখানে থাকা হবে থেকে টেকে তাহলে বিশ্রাম করে খাওয়া দাওয়া করে আমার বাড়ি আসা হবে তাইতো হ্যাঁ, তো তুর কাজটা যে aadhar card যেটা কাজছিলো সেই কাজটাও হবে আমার সংঘে ঘোড়াও হবে মানে আমার পরিবারের সংঘে তোর দেখা করাও হবে হ্যাঁ তো বলছিলাম কি আহ যদি ধর তোর আশেপাশে ওখানটাই এইরকম কোনো problem হয় aadhar card নিয়ে ধর যেমন তোর কি হয় যে aadhar card এ যারা একটু পড়াশোনা ধর যারা একটু কম জানে তারা কি করে যে aadhar card এ যে ভুল টুল থাকে তো ওরাওরা বুজতে পারেনা কিন্তু ওরা তো আর জানে না যে aadhar card এ যদি কোনো কিছু ভুল থাকে তো কত সমস্যা হয় তো তুই কি এই রকম কি কাওকে মানে থাকে তাহলে তুই এক কাজ করিস ওদেরকে বলিস ঠিকআছে ওদেরকে বলে তুই এখানকে নিমানে এখানের ঠিকানাটা দিয়েদিস তো মানে কি হবে তাহলে ধর আমার দাদার তারও মানে একটু হাতখমানে যেই খরচাটা হয় সে খরচটা উঠে যাবে, ওদেরও ঠিক হয়ে যাবে নাত ওরা যদি দেক অন্য জায়গায় যদি জায়গায় যদি যাই তাহলে কি হবে ওদেরকে এবার কমানে একটু কমজোরি পেয়ে তখন মানে টাকাটা বেশি নিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ ওটাই টাকাটা বেশি নিয়ে নেবে তাও বটে ঠিকিই বলেছিস মানে এই দিকে তো জানাশোনা দাদা অতোটা ধর কমসমে হয়েযাবে আবার অরও ধর profit টো মানে কি বলবো ই তো হয়ে যাবে হ্যাঁ, ওরও income টাও হয়েযাবে

তো তামানে তুই আহ তুই কমানে কোকোথা থেকে বের করেছিস তোর তো ভুল ছিল শুনছিলাম সুদ হ্যাঁ, আমারটা ভুল ছিল ওই যে বলাম না দাদা আছে আমাকে দাদাটাই করে দিয়েছিলো হম আর এমনিতেও ধর দাদার কাছে আমি থাকিতো দিয়ে আমার টাকাটা খুবই কমই নেই হ্যাঁ

কিংবা PAN card অনেক কিছু সমস্যা ওখান থেকে ধর ঠিক করা হয় তাই তো

আমি দেখ এখানে দাদার কাছে যেহেতু থাকছি তো দাদাও আমাকে বলে তু যখন আমার কাছে থাকছিস তো বেকার না বসে আমি যেগুলো করছি সেগুলো তুই সিকে রাখতে পারিস, তো আমি কি করি জানিস আমি করি যে দাদা যেগুলো করে সেগুলো আমি দেখি আর note করে রাখি যে কি করে কি করে হ্যাঁ বুজতে পেরেছি তো মানে কি বলছিলাম বলতো আমি ধরে একটা PAN card বের করতাম তাহলে ধর PAN card বার করতে কি কি লাগে তো আমি জানি না আহ বলে একটু বেশ ভালো হতো PAN card বাবার করতে সেরকম কিছু লাগে না লে বন্ধু তু শুধু aadhar card টা আহ aadhar card টা নিয়ে আসিস আর তোর mobile তা নিয়ে আসিস তাহলেই হবে আহ আ মানে অওই টুকু যথেষ্ট না আরো কিছু লাগবে ছবি-টোবি বা কিছু ছবি তো লাগবেই রে ছবি তোর PAN card এ ছবি দিবিনা তোর ছবি লাগবে তোর signature লাগবে মানে signature বলতে গেলে সৈই করতে জানিস তো?

হ্যাঁ, তা ওই সৈই লাগবে আহ আবার তোর এক copy ছবি passport size ছবি লাগবে উম আর ওই aadhar card টা আর

ও টাকাতো মোটা মুটি ইমানে আমি যা জানি সেটাতে আমাকে বলছিলো যে দেড়শো দুশোর মধ্যে হয়ে যাচ্ছে এখন মানে অতোটো অতোটো নিচ্ছে না এখন বুলছে আসুক মানে aadhar card ববেরিয়ে যাবার পর সুবিধা হয়েগেলছে প্রচুর হুম তা তো aadhar card বের হবার পর সুবিধা অনিক হয়ে গেছে কিন্তু দেখ আহ আমি মানে আন্দাজে তো বলবো না কারণ আমার যেজানানেই ঠিক আহ যে কত টাকাটা নেই কারণ ধর PAN card তা আমি করেছি আজ অনেক দিন হয়েগেলো তখন তখন কত নিয়েছিল আমার দুশো কত নিয়েছিল এইরকম ঠিক আমার মনে পড়ছেনা হম তো যাইহোক যাই নেবে নিবে মানে ওই যা বললি ওটা নিয়েগেলে তো বার হবে তো

আহ তাহলে ওই করবো মানে ধর এই দিক থেকে ধর এইভাবে বাবারটাও নিয়ে যায় হবে আমারও এই দিক থেকে বের করে নেওয়া হবে তাই তো হ্যাঁ তোর দাদারটাও ঠিক করে নিও হবে তোরো এইদিকে বের করে নেওয়া হবে আমাদের এখানটায় ঘোরাও হয়ে যাবে বলাম পরিবারের সংঘে দেখাও করা হয়ে যাবে আচ্ছা তু আগে আই ঠিক আছে এসে আর হ্যাঁ খবদার যেগুলো বলাম সেগুলো নিয়ে আস্তে ভুলবি না ঠিকাছে বিশেষ করে aadhar card টা তো ভুলবি না

তাহলে তু বিকেলে কখন আসছিস বিকেলে তোর ওই বিকেলে বলতে খুব বিকেল না ওই তিনটে সাড়েতিনটে তিনটের সময় করে ও তিনটের সময় করে আসবি তো? হ্যাঁ এবার যেতে যত টুকু টাইম লাগবে যেতে ইয় করতে ধর সাড়ে তিনটা কি চারটে বেজে যাবে আমার

তাহলে তু যদি তিনটের সময় বেরোস তাহলে তো এখানকে আস্তে সাড়ে তিনটে চারপোনে চারটে তো বেজে যাবে তো কি হবে তুই এখানটায় এসে এসে মানে দাদাটাকে একদম free মানে ফাঁকা পেয়ে জাবি

তার জন ভাবছিলাম খানিক সুকাল করে গেলেই ভালো হয় তাই তো

তাহলে এখান থেকে সুকাল করে চলে আসবি আহ এসে আ প্রথমে কিন্তু আমাদের বাড়ি ঢুকবি ঠিক আছে হুম হুম যাবার পথে ঢুকিয়াব নিয়ে ওখানটায় তখন ওখানে তখনে তোর সাথে দেখা করবো দেখা করে খানিক বিশ্রাম টিশ্রাম করে তখনি এসব দিয়ে দোকানে দিয়ে যাবো

আমি তোকে নিয়ে চলে যাবো দাদাটার কাছে আহ গিয়ে গিয়ে আমি বলে দেব যে দেখুন এ দেখুন আআমানে aadhar card দিয়ে pen PANcard করবে আর আর কি বললি তোর দাদার টার নাম ভুল না কি ভুল বললি জি? দাদাটার নাম আর বয়েস হ্যাঁ তো এই নাম বয়েস তো ববোদায় আহ তোরটা তোরটা একটু টাইম লাগবে আর তোর দাদারটা সেরকম টাইম লাগবে না কারণ ধরে ওটা তোর এই তো নাম ভুল তো নাম তা change করতে আহ আর বোধয় বয়েস তা change করতে বেশি খান সময় লাগবে না তো কি হবে আগে দাদারটা করবে তখন দাদারটা করতে করতে আমরা না হয় একটু ওই দিকে ঘুরে আসবো গল্প টল্প করবো তারপরে যেকোন হয়ে যাবে তখন এসে নাহয় তোরটা করে নেবো হ্যাঁ তাও হবে ওটা বেশবেশি ভালো হবে তাহলে তুমি এদিকে আমাদের ঘুরাটাও হয়ে যাবে

হুম বেশ তাহলে তাই থাকলো আহ আমার ওইওইতাই করবে মানে এসে তুই তুই আই আগে ঠিক আছে তাহলে

হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ঠিক সময় মতো তিনটের সময় করে তাহলে বেরিয়ে যাবো আমি ঠিক আছে হম আর খবরদার বার বার বলছি আহ মানে যেই document গুলো বলাম সে গুলো খবরদার ভুলবি না হ্যাঁ হ্যাঁ আমি ওগুলা আএখন জাবোগা নিয়ে সব ready করে নিয়ে একবারে তখন চান টান খাওচান টান করে চলে যাবো হুম পারলে তুই এখনই যে গুলো বলাম তুই এখনই সে গুলো আহ একজায়গায় জোরকরে তুই কিছুতে একটা ভোরে নিয়ে চলে আই ঠিক আছে

হম রাখ আর তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে গো? ওরি এ ঋষিকার তো হয়নি অরিত্রার হয়েছে? না না মেয়ে কিছু খায়নি। এসে আমি green আহ মানে ইয়েতে খেয়েছি কি বলে? class থেকে এসে green tea টা খেলাম। green tea টা খেয়েছি এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না। পেট টা ভারী ভারী লাগছে। তুমি কি খেলে? আমি খেলাম বলতে বিকেলে ওই পেঁপে কাটা হয়েছিল পেঁপে আম এগুলো খেয়েছিলাম আর কিছু খাইনি। এইবারে ব্যাপারটা হলো তোমার তোমাদের দুপুরবেলা যে তুমি ঐরকম কার ভয় যে কিছুই নিচ্ছো না? এটা কি করে হচ্ছে তাহলে তোমার? মানে আ আমি কি রকম খাই বলোতো? এক মুঠো ভাত নিই আর বাকিটা সব তরকারি দিয়েই পেট ভরে যায়। আর তুমি তো একেবারেই ভাত খাচ্ছো না, তাহলে কি carbohydrate তো লাগবে শরীরে, তাহলে কি করে হবে ওটা? না ভাতটা দেখো ভাতটা যে আমি avoid করছি করছি। but এবার যে মা যে রান্না করে সেখানে তো আলু টাও দিচ্ছে না? এবার আলুটা কখনো কখনো আমি অত বেশি খাই না। ওই একটুখানি করে থাকে। সাথে তোমার যে ইয়েগুলো থাকে তোমার অনেককিছু অনেক কিছুর মধ্যে খাবার মধ্যে থাকে। vegetable টা অনেককিছুর মধ্যেও থাকে। আহ তো ওগুলো থেকে আমার হয়ে যায় তো কষ্ট problem টা হয় না। আমাকে এরকম ভাবেই আমি খাই যেমন ডালিয়া ফালিয়া গুলোর মধ্যে আহ সবজি ফবজি গুলোর মতো ঐভাবেই আমার diet টা আমি বানাই। যাতে আমার daily calorie যেটা আছে সেটাও Fulfill হয়ে যায়। সাথে আমার সমস্ত nutrition গুলোও better থাকে। তো ঐভাবেই আমি weekly ঐভাবেই খাই maintain করি যতটা পারার।

আর আমার পুরো উল্টোটা। আমার তো যখন যেটা মর্জি করে আমি তখন সেটা খেয়ে ফেলি। আর ওই উম diet মানে আমার খাওয়ার ইচ্ছে গুলো তো মোমো, ফুচকা আর হলো ইয়ে

বাইরের খাবার খেতে ইচ্ছে করে। আমি খেয়ে ফেলি। তারপরে রাতে আবার কিছু খাইনা ভাত ফাত তো ওটাই হচ্ছে আমার সঙ্গে এখন। আর অনুপমা দি বলো? আরে আমি তো মানে আমি আমার কথাটা বলতেই পারছি না। মানে কি বলবো? কি খাইনা আমি? এটা সেটা করে চলতেই থাকে। এবারে আহ

উম ডালিয়া তে ঠিক কি কি থাকে আমার এই মুহূর্তে মনে নেই? but ডালিয়া টা তুমি lunch এ আহ dinner এ তুমি খেতে পারো। ওটাতে ওটা healthy শরীরের জন্য। ডালিয়া তারপর ওই উপমা আর তারপর তোমার হচ্ছে আরে ওই কি বলে? ধোসা ইডলি এগুলো healthy খাবারের মধ্যে পরে। তো এগুলো তুমি dinner এ lunch এ খেতেই পারো।

ভর্তি হবে না যতটা ভাত খাই। কিন্তু তবুও ভাতও লাগে নাহলে ডালটা শুধু শুধু খেয়ে নাও তরকারিটাও শুধু শুধু খাও? হ্যাঁ ডাল শুধু শুধু খাই তরকারিও শুধু শুধু খাই। আরে না কি বলোতো? ভাতের quantity টা মানে একশো গ্রাম

ভাতটা একশো গ্রাম খাবে ওটা একবেলাই খাবে। আর ভাতটা যদি তুমি সারাদিন না খাও তাও কিছু হবে না। এই ভাতের জায়গায় যদি তুমি রুটি নিতে পারো নাহলে ডালিয়া নিতে পারো। ডালিয়া যদি তুমি এক থালাও খাও অথবা ওটাতে এত কিছুটা হয় না যত ভাতে হয়? ভাতটা কম খাবে কিন্তু সবজি অব্জি ওসব বেশি খাবে। আর ডালিয়াটা খেলে কিছু একটা হয় না। ডালিয়া, রুটি ঠিকাছে। কিন্তু রুটি বাঙালিরা এত ভালো ভাবে digest করতে পারে না। ওদের problem হয়ে যায় তো ওটার জন্যেই ওরা ভাতটা prefer করে। তো ডালিয়া টাও ভালো আছে। ডালিয়াটা আবার ঘি ফি দিয়ে না normal. ঘি দিলে তো শেষ হয়ে গেলো এমন। এবার অনু অনুপমা দি বলো? আরে আমি যখন এতে কোলকাতাতে যখন ছিলাম তখন আমি daily ডাল ডালিয়া খেতাম। ওই যে শীতকালে special. শীতকালে হয় সন্ধ্যেবেলা করে যদি চাউমিন বানাই তো ঠিকাছে। সপ্তাহে একবার করে হয়তো বানালাম চাউমিন। আর নাহলে তোমার ওই ডালিয়াটা বানিয়ে আমি খেতাম। ডালিয়াটা রোজ খেতাম। আহ মানে কিছু না হলেই আরকি। দিয়ে আমাকে আমার roommate গুলো ওরম বলতো বলতো ঐতো হয়ে গেছে মানে সাথে সাথেই অল্প মিশিয়ে নিয়ে তেল দিয়ে একটু জিরে ফোড়ন জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যা সবজি গুলো দিয়ে নেড়ে ওটা ডালিয়াটা দিয়ে চাপালে কিছু সিটি দিয়ে দিলাম ছটা সাতটা দিয়ে ছটা সাতটা করে একদম ভালো করে গলিয়ে খেতাম। সিটি দিয়ে দিলো ব্যাস ওটাতে নিয়ে এসে একটু ঘি ছড়িয়ে খেয়ে নিতাম। মানে আহ সত্যি কথা বলতে আমার পেটও ভালো থাকতো। আর সবদিক থেকে আমার help হতো। তো ওটা ভালোই লাগতো। আর আগের কটা অভ্যেস হয়ে গেছিলো একদম regular খেতাম খুব ভালো লাগতো। আর এবার ইয়ে বলো অরিত্রা? হ্যাঁ ডালিয়া অনেককিছু হয়। আমার আহ মা যেমন তোমার ডালিয়া আপাতত ইয়ে বানিয়েছে কি বলে? খিচুড়িটা বানিয়েছে ডালিয়ার পোল মানে পোলাও type টা বলবো না মশলা ওরকম না যে তোমরা ভাববে না ঘি মশলা ওরকম না। একদম মানে একটুখানি তেল দিয়েই মা করে। তা সবজিটা একটু ইয়ে করতে যা লাগে short এ করতে। আর ওইটা দিয়ে মানে পোলাও type এর আরকি। vegetable পোলাও এর মতন আরকি বানিয়েছে ডালিয়া। but ওই সবজিটা কে short এ করতে যেটুকুখানি আরকি লাগে ঐরকমই তেল দিয়ে। আমাদের এরকম মাসে আমার মায়ের আমাদের তিনজনের রান্না হয়। তো আমাদের মধ্যে না তিন তিন আড়াই কিলো তেল লাগে আরকি দু কিলো refined তেল পাঁচশো সর্ষের তেল। তো এটার মধ্যে মাস চলে যায়। আমরা মাছ, মাংস, ডিম্ সবই খাই তার তার তো এরকমই লাগে। ঘি, butter এগুলো আমিও খুব একটা পছন্দ করি না কখনোই। but কিছু কিছু রান্নাতে যেমন ওই ঘি butter দিতে হয় যাতে ওই flavor এর জন্য। তো ওটাতে কোনো অসুবিধা হয়না যে, তুমি ওই ঘি butter খেতে পারবে বলে এমন নয় যে তুমি দশ বারো চামচ খেয়ে নিলে ওরকম না। ওই ধরো এই একটুখানি ছিটেফোঁটা just ওই flavor টুকুনির জন্য ছিটেফোঁটা আরকি। otherwise কোনো আমি খাইনা মাকে এবার বলেছি যে ডালিয়ার আমাকে চিলাটা বানিয়ে দিও। আরো এরকম আরো অনেকধরণের আছে তোমরা তোমার মুগ ডালের চিলা হয়। তারপর তোমার সেদিনকে একবার মা আমাকে বানিয়ে দিতো ইয়ে type এর ওই কি বলে? odds এর একটা চিলা type এর বানিয়ে দিয়েছিলো, ওটা খেয়েছিলাম। তারপর এর আগে একবার মা আমাকে ধোসা বানিয়ে দেয় মাঝে মাঝে তো ওগুলোই আমি খেয়ে নি হয়ে যায়। দ্বীপশিখা এখনো ডালিয়া test ই করেনি কখনো।

তো পাপা তো sugar এর না? তো পাপার তো ভাত খেতে খেতে অভ্যাস এবার পাপা তো অত পারেনা ফল উল খেয়ে। তো পাপার জন্য ডালিয়া আর সবজি। সবজি না ভাজি করতো কিছু একটা বেগুন ভাজি বা কিছু চাটনি বাটনি করতো তেমন। তো ডালিয়া আমি খেয়েছি। কিন্তু আমার মা জানোতো? আমার এইতো অরিত্রা যে বলছিলো না? যে ওদের আহ এক মাসে ওই এত তেল লাগে? এবার মা বলছে ওদের কে বল আমাদের এক সপ্তাহে দু লিটার তেল লাগে।

না আমার মা না খুব কম তেল মশলাতেই রান্না করে। কারণ আমার বাবার তো তোমার diabetes ছিল। plus আমার যেহেতু ওই cyst এর problem টা যখন হয়েছিল তখন থেকে এরকম বলে দিয়েছিলো তো তখন থেকেই মার্ অভ্যাস আছে এরকম কম তেল মশলাতে রান্না করার। তো এই জন্য ওরকম ভাবেই মা রান্না করে একটু। মাঝখানটায় অভ্যাস হয়ে গেছে কিন্তু আমার এমন নয় যে test এ কোনো বাদে আসে বা কিছু। test ও কিন্তু খারাপ হয় না ভালোই হয় আমার তো মায়ের রান্না ভালোই লাগে। মানে টুকটাক রান্না গুলো আমার মা খুব ভালো করে। যেমন চিলা মিলা এগুলো তোমার মানে করে দিলে ব্যাস আমি খুব খুশি হয়ে যাই। তো ব্যাস সবগুলো করে দেয় আমার সেরকম কিছু তেল মশলাও লাগে না। healthy ও খাবারটা পেটটাও ভরে যায়। আর আহ দুধ থাকে তো ওটা একদিকে মানে দুধ এক থেকে দুই নিশান আরকি। মানে একসাথে মিলে হয়ে গেলো।

তখন তোমার ওই মাছটা দিয়ে একটু ভাত তাত খেয়ে নিই। আবার chicken যদি হয়? তো chicken এ যেরকম কখনো ইচ্ছা হলে আরকি মানে শুধু খাই। কখনো ইচ্ছা হলে একটু ভাত নিয়ে খাই। কখনো বা ইচ্ছা হলে ওই একটা রুটি দিয়ে খেয়ে নিই। একটা বা দুটো রুটি দিয়ে খেয়ে নিই। তো মানে lunch এ আরকি বলছি। dinner এ খুব মানে খুব কম ভাবেই আরকি খাই। মানে যেমন ধরো এই ভোগ ফোগ নিয়ে আসলে শনিবার আর মঙ্গলবার মা যখন যায় তখন ওই ভোগটা আরকি খেতে হতো যেহেতু ঠাকুরের। ওটা খেতে আমি মানা করতে পারিনা। but ওই নাম এই অল্প একটু খানি করে খাই। আর তাছাড়া তোমার বাকি যে দিনগুলো থাকে সেই দিনগুলোতে যদি খুব বেশি খিদে পেয়ে যায় মানে অত্যাধিক খিদে যদি পেয়ে যায়, then কিছু একটা তৈরী সবজি দুপুরের কোনো সবজি ফোবজি কিছু থেকে গেলো ওগুলো খেলাম। যদি না খিদে পায় তাহলে ওই হালকার উপর যদি কিছু একটা থাকে। বা কিছু একটা মা বানিয়ে দেয় যেমন ধোসা ফোসা বা ওই ধরো ওইগুলো থাকলো যেমন ওই বললাম না? ইডলি টিডলি বা ওই উপমা ঐগুলো তো ওগুলোর

তোমরা? তাহলে dinner এ মানে আজকের কি খাবে বা খেয়েছো কি? আ আজ তো বললামই যে আমি এসে green tea খেয়েছি এখনো পর্যন্ত আমার খিদেটা পাচ্ছে না। তো dinner এ না খাওয়া আসলে আমি কিছু drinks খাই মানে ধরো ওই আহ কি বলে? green tea খাওয়া। তারপর ধরো এই সিভি খাওয়া। তারপর আহ তোমার হচ্ছে একটা আছে detox water type এর বানাই ঐরকম জোয়ান ফোআন দিয়ে। ঐটা একটা বানিয়ে রাখি ঐটা খাওয়া। normal জল প্রচুর খাই আমি। তো ঐজন্য তো বারবার washroom যাই। কি করবো? তো ঐগুলোতে আমার পেটটা full full থাকে। আর তাছাড়া আমি দুপুরের lunch টা একটু heavy করে নিই। মানে এগুলো দিয়েই এই সবজি ফোবজি দিয়েই heavy করে নিই। আর এই ধরো এই বিকেলবেলা যাওয়ার আগে মানে গিয়ে class এ যাওয়ার আগে আমি এই fruits টা খেয়ে যাই। কারণ বলে হচ্ছে তোমার ওই সূর্যাস্তের পর নাকি fruits খেতে নেই। তো তার আগে fruits টা খেয়ে যাই। তো পেটটা full fully থাকে। এসে তোমার এই green tea ফিন tea গুলো খাই। green tea খেয়েছি আর তার সাথে দুটো করেছিলাম তো আরো বেশি জল তেষ্টা পায়।

আর ওই একটু জল খেয়ে নিয়েছি তো এখনো পর্যন্ত পেট ফুলে আছে। এবার যদি আমার খুব বেশি খিদে পেয়ে যায়? তো এখন কিছু খাবো। আর নাহলে পেলে না খাবো তো এরকম ভাবেই আমার হয়ে যায়। আর যদি কখনো কখনো যখন খুব বেশি খিদে পেয়ে যায় তো তখন ওই তোমার আজকে যেমন পাচ্ছে না generally. but বাকি দিনগুলোতে যদি পায়, তো তখন তো তোমার ওই যা তোমার সবজি থাকলো যেমন পনির থাকলে পনির বা ধরো তোমার chicken থাকলে ধরো chicken বা ডিম্ থাকলে ধরো ডিম্ বা তোমার হচ্ছে সবজির day তে মানে যেমন নিরামিষের দিনগুলো তে তো বললাম পনির থাকে বা ডাল থাকে। বা তোমার ধরো সবজি থাকে বা এইসব চিলা মিলা হ্যান ত্যান এইগুলো থাকে তো ঐগুলো দিয়ে হয়ে যায়। দ্বীপশিখা বলো?

কি বলবো? আমি তো ও যে বলছে তার সব উল্টো পাল্টা আমি করছি। তাই বুঝছি যে, আমি কিভাবে মোটা হচ্ছি বা কিছু একটা। হম ওর থেকে শিখে শিখে এবার maintain করতে হবে। তাই আমি তখনই আমি একটু হতে পারবো। বলছি অনুপমা দি শাড়ি কিনলে নাকি খালি গয়না কিনলে? না শাড়ি টারি এখনো কেনা হয়নি। আর কি জানি কবে কি হবে আমি জানি না? তাহলে কি আছে? বলেছি না? end movement এ আমার বাবা চিরকাল এটা আমাদের family র ই হচ্ছে গিয়ে তাদের mania একটা। যে কিছুই আগে থেকে করে না। সময় থেকে কিছুই করে না। আর এরা আমার থেকে expect করে যে, আমি সময় থেকে অনেক সবকিছু এগিয়ে রাখবো। মানে অন্য কোনো ব্যাপারে বলছি বিয়ের ব্যাপারে না এগিয়ে রাখবো। যেমন ধরো পরীক্ষার সময় প্রচুর পড়ি প্রচুর পড়ি প্রচুর পড়ি এমন পড়ি মানে লোক টেনেও তুলতে পারবে না বইয়ের মুখ থেকে। তো সেইরকম আরকি আমার বাড়ির লোকগুলোও তো same জিনিসটা শিখে ছোটবেলা থেকে যখন তোমার ঘন্টি বেজে যাবে তখন তুমি দৌড়াও। এটা আমার বিয়েতে হবে তো দেখোনা? ওটা আমার বলার কিছু নেই। আমিতো জানি ওই জন্য আমি নিজেকে সেরকমভাবে mentally prepared ও করেছি যে, আমার জুলাই মাস পরবে তারপরে আমাকে আমার বাবা ছোটাবে। কি আর বলবো? মানে যা করবে করবে আর কি করা যাবে?